আমি এখানে একটি জলের ফোয়ারা দেখতে পাচ্ছি ফোয়ারাটার আকার হলো ছাতার মতন দেখতে।

আমি এখানে একটি শপিংমল দেখতে পাচ্ছি এবং--

গাদা ফুল আছে এবং গোলাপ ফুল রয়েছে।

ছি দোকানটি হল বাইক ঠিক করার দোকান।

এই মানুষটি ফটো তুলছে মানুষটির হাতে একটি ঘড়িও রয়েছে।

অনেকগুলি গাছ দেখা যাচ্ছে।

আর একটি পুলিশকেও দেখতে পাচ্ছি।

আমি এখানে একটি প্লেট দেখতে পাচ্ছি--

লোকও দেখা যাচ্ছে রাস্তায় একটি বাইক -ও দেখা যাচ্ছে।

এবং দোকানের কালার হল লাল এবং সাদা।

আমি এখানে একটি নদী দেখতে পাচ্ছি।

টি নদীর জলগুলো পরিষ্কার এবং পরিচ্ছিন্ন ।

দোকানটা হচ্ছে কাঁইস দিয়ে লাগানো।

সেলুনের ভেতরে অনেক গুলি কাস্টমার রয়েছে।

এখানে একটি হাফকট পড়ে আছে দোকানটাতে অনেক শার্ট ঝুলিয়ে রাখা আছে।

আমি এখানে একটি শপিং মল দেখতে পাচ্ছি শপিংমলে--

একটি বাড়ি আছে বাড়িটি হল টিন -এর।

আমি এখানে একটি নদী দেখতে পাচ্ছি নদীর জলগুলো খুব নোংড়া এবং নদীর জলটা বরফ।

বাড়ির দেওয়ালগুলো লাল এবং সাদা কালার করানো।

রাস্তার দু সাইডে গাছপালা রয়েছে।

মন্দিরের নাম হলো শ্রী শ্রী রাম ঠাকুর সেবা মন্দির।

পাশে একটি কিষ্ণচূড়া ফুলের গাছ রয়েছে।

দোকানে অনেকগুলি বেলুন দেখতে পাচ্ছি দোকানের সামনে অনকগুলি আনালা রয়েছে।

দু সাইডে জানলা দেখতে পারছি।

গাছের নীচে একটি বাইক দাঁড়িয়ে আছে।

আমি এখানে একটি রুম দেখতে পাছ--

রুমের ভিতরে চারটি টুল রয়েছে।